এটি একটি সবুজ খোলা মাঠের দৃশ্য।

রাস্তাটি ধূসর রঙ্গের পাথর দিয়ে তৈরি।

রাস্তার পাশছে পাশে কিছু দোকান ও ঘর দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি দোকানের সামনের অংশ দেখানো হয়েছে।

কিছু কার্ডবোর্ডের বক্স দেখা যাচ্ছে।

কিছু পোষাক ঝুলন্ত অবস্থায় রয়েছে।

দোকানের তাকে বিভিন্ন ধরনের প্যাকেট এবং বোতল রাখা রয়েছে।